এটি একটি ক্রীড়া প্রতিযোগিতার ছবি।

ফার্ম দেখা যাচ্ছে যেখানে বেশ কিছু গরু একটি চালার মধ্যে রয়েছে। একটি সামনে একটি বড় গাছ দেখা যাচ্ছে গাছের মধ্যে একটি মই রয়েছে।

এই রাস্তার দুপাশে অনেক গেস্ট হাউস হোটেলস রয়েছে।

এবং একটি মানুষ বাইক করে বাইক এ যাচ্ছে রাস্তার ওপর প্রান্তে কিছু বাড়ি দেখা যাচ্ছে রাস্তার ধরে কিছু ল্যাম্প পোস্ট রয়েছে।

যে একটি হলুদ রঙের জামা ও কালো রঙের প্যান্ট ও লাল রঙের জুতো পরে রয়েছে।

এবং প্লেট -টির ওপর বিরিয়ানি সার্ভ করা হয়েছে।

এবং একজন গ্রেট বেক দোকানদার সেখানে টাকা গুনতে দেখা যা--

যার মধ্যে কিছু লোক বসেও রয়েছেন ।

হমম রোপন করা হয়েছে এবং একটি ছেলে রয়েছে।